এই ছবিটিতে দেখা যাচ্ছে যে এটি একটি ফলের দোকানের ছবি।

এখানে দুইটি বাইক পার্ক করা আছে।

এই ছবিটা দেখে রাতে তোলা হয়েছে মনে হচ্ছে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে যে এটি একটি বিল্ডিংয়ের ছবি।

মন্দিরটার পিলার -গুলি সাদা কালার -এর।

এই ছবিটা দেখে বুঝা যাচ্ছে যে এটি একটি মন্দিরের ছবি।

এই ছবিটিতে দেখা যাচ্ছে যে এটি একটি ড্রয়িং রুমের ছবি।

কিছু বেলুন টাইলস -এর মদ্যে পড়ে আচে টাইলস -টা স সাদা কালার এবং কিচু সোফা আছে।

এই পার্কিংয়ের জায়গার মধ্যে অনেকগুলি গাড়ি পার্ক করা আছে এবং সাইডে একটি বিল্ডিং আছে।